রকে অনেক গাড়ি গোড়া চলছে।

এটি লাকড়ি দুকান আসে।

এখানে বিভিন্ন মাপের লাকড়ি রাখা আছে।

এখানে একটি জিম সেন্টার আচে ।

এখানে একটি ফার্নিচারের দোকান আছে।

এখানে একটি বড়ো গাস আসে।

এ একটি ঘরের ভিতরে একটি বড় মেশিন আছে।